আ গেট রয়েছে একটা কালো রঙের গেট রয়েছে এবং গেটের--

এ গেট টার উপরে জেনেক্সট মডেল হাই স্কুল বলে ইংলিশ অক্ষর দিয়ে লেখা এবং সাইডে ফাইডে অনেক সুপারি গাছের আ গাছ রয়েছে এবং --

এই ছবিটা দেখে লাগছে এইটা একটা রুম ।

দুই একটা মানুষ চলাফেরা করছে সাইডে গাছপালা আছে আকাশ দেখা যা--

এই ছবির মধ্যে দেখানো যাচ্ছে যে এইটা কোনো একটা আঃ বসি মাল দোকান আঃ দোকানের ভিতরে অনেকগুলি জিনিস রয়েছে যেমন- কলগেট তেল এবং বিভিন্ন রকমের জিনিস রয়েছে ব্রাশ এবং অনেকগুলো জিনিস যেমন দেখানো যাচ্ছে দোকানের ভেতরে।

এ্য কোন একটা রেস্টুরেন্ট বা হোটেলের ছবি যার নাম ট্রাক বালা ধাবা।

রেস্টরেন্টটা অনেক বিভিন্নরকমের লাইট দিয়ে সাজানো।

এই বইটা দেখে লাগছে এটা কোনো একটা দোকানের ছবি এবং সামনে অনেকগুলি--

আঃ সেলফি তোলা হচ্ছে।